লোকটির বাঁ পাশে একটি অটো রয়েছে।

নদীর তীরে একজন ব্যাক্তি লাল টি-শার্ট পড়ে দাঁড়িয়ে আছেন।

স্কুল এর দেওয়ালে কিছু লেখা রয়েছে যেটি সম্ভবত স্কুল টির নাম সেটি হলো ভাটিয়া বাড়ি হাই স্কুল ।

স্কুলটির প্রবেশদ্বারও বন্ধ রয়েছে।

দোকানটির সিলিং সাদা রঙ্গের ।

ছবিটিতে একটি এটিএমের বাইরের দৃশ্য দেখা যাচ্ছে।

এটিএমের বাইরে তিনজন ব্যক্তিকে লক্ষ্য করা যাচ্ছে।

দোকানটির মেঝে টাইলস করা এবং বাইরের দিকে কাঁচের দরজা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি সবজি বাজারের দৃশ্যকে দেখা যাচ্ছে।

ফটোকের উপর একটি সেমি সার্কুলার আকৃতির নীল রঙ্গের আর্চ আছে যেখানে কিছু লেখা রয়েছে।

এটি সম্ভবত কোনো বিয়া বা অনুষ্ঠানের হতে পারে।

এটি সম্ভবত কোনও গ্রামাঞ্চলের দৃশ্য আকাশ পরিষ্কার।

গাড়িটি একটি সাদা রঙ্গের গাড়ি বলে মনে হয়।

তাদের সামনে বেশ কিছু গয়নাকে লক্ষ করা যাচ্ছে।

সেন্টারটির ভিতরে একটি ছোটো ফ্যান এবং একটি এসিকে আংশিকভাবে দেখা যাচ্ছে।

পথের মাঝে একটি ময়ূর দাঁড়িয়ে আছে।

ভবনটি দোতলা এবং সাদা ও নীল রংয়ে রাঙানো।

সামনে বসার জন্য ক্রংক্রিটের তৈরি বেঞ্চকেও লক্ষ্য করা যাচ্ছে।

ছবিটিতে একটি স্টেডিয়ামে রাতের দৃশ্য দেখা যাচ্ছে।

এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটি একটি মুদি দোকান।

দোকানটিতে বেশ কিছু লোককে লক্ষ্য করা যাচ্ছে।

পিছনে কিসু গাসপালাকেও লক্ষ্য করা যাচ্ছে।

যার পিছনে একটি লম্বা বিল্ডিং রয়েছে।

বিল্ডিংটি হালকা কমরা রঙ্গের এবং ক্রিম রঙ্গের ।